আমারও দেখা হয়নি আমি just আমার

Computer এ download করে রেখেছি এটি আজকে থেকে দেখব।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

জি জি একদম ইনস্টাগ্রাম এছাড়া বিভিন্ন ধরনের খবর আমরা পায় যেমন আমাদের FDC কে বঙ্গবন্ধু চলচিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে এই ধরনের বিভিন্ন খবরই আমরা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

প্রথমত আগে তো ছিল নোবেল নোবেলের পর

পরবর্তীতে আমার মিনারকেই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

অজানা বিষয় নিয়ে তো কিছু বলে লাভ নেই।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

ধন্যবাদ জি জি জি আপনাকেও ধন্যবাদ আল্লাহ হাফিজ। ভালো থাকবেন